একটা লোক কে আমি দেখতে পাচ্ছি একটা ওটো দাঁড়িয়ে আছে কিছু ঘর দেখতে পাচ্ছি সাদা কালারের এর ।

একটা গাড়িতে যে কাঁচটা থাকে সেটা দেখতে পাচ্ছি আর একটা লাইট -এর পোস্ট দেখতে পাচ্ছি ।